অনেকগুলো গাছ রয়েছে। একটি নারকেল গাছও রয়েছে এবং একটি সুপারি গাছও রয়েছে। এটি বিভিন্ন রকমের গাছপালাও রয়ে --

এটি দক্ষিণ দিনাজপুরে সমষ্টি উন্নয়ন অধি-কারী-কের করণ।

এবং এখানে একটি বেঞ্চ আছে যেখানে মানুষ বসে বসতে পারে এবং ওয়েট করতে পা--

যেখানে ছোট ছোট বট বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও আঁকা শেখানো হয়।

এবং মানুষ এখানে শপিং করতে আসে খেয়ালি এবং এটাজন এটা নিউ খেয়ালিতে অবস্থিত।

এখানে এটি একটি ড্যাম যেখানে মানুষ ঘুরতে আসে।

এবং এখানে একটি বাচ্ছা এবং একটি লোককে দেখা যাচ্ছে।